তার পাশে একটি বড় গাছ দেখা যাচ্ছে। গাছটির পাশে একটা ছোট ঘর দেখা যাচ্ছে।

ভেতরে উম একটা বাইক আছে | একটা মেশিন আছে তার পাশে একটা বড় গাছে ভর্তি মাঠ দেখাচ্ছে |

তার সামনে একটি ভাইফার অওাল দেখা যাচ্ছে তার পাশে একটি বড় বিল্ডিং বাড়ি দেখা যাচ্ছে।

তার পিছনে অনেক গুলো জমি মাঠটিতে একটি বাইক দাঁড় করানো আছে উপরে পোস্টারে লেখা আছে মালকা। একটি ট্রেন যা --